এই শপিং মলে বিভিন্ন ধরণের বিভিন্ন খাবারের দ্রব্য খুব কম দামে বিভিন্ন অফার এর মাধ্যমে পাওয়া যায়. একই ছাদের তলায় বিভিন্ন ব্রান্ডের জিনিস পাওয়া যায় খুবই কম দামে।

এখানে এতো ঠান্ডা পড়েছে যে এ .টি. এম. বাইরে লোকজন অপেক্ষা করছে টাকা তোলার জন্য কিন্তু ঠাণ্ডার জামাকাপড় পরে তারা পিছনে হাত দিয়ে আপেক্ষা করছেন ।মনে হচ্ছে যেন কেউ আসবে এই হোটেলে । তলায় এ. টি. এম. গুলোতে --

এই বাড়িতে বিভিন্ন ধরনের সরকারি কাজকর্ম করা হয়ে থাকে। বিভিন্ন ডিপার্টমেন্ট -এ এসে জায়গায় ও মিলিত হয়ে এখানে কাজকর্ম করেন।

আপনার রঙিন রঙে সজ্জিত হয়ে।